বাইরে কতগুলি কুকুর দাঁড়িয়ে আছে।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

এই পার্কের মধ্যে একটা সুইমিং পুল দেখা যাচ্ছে।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

এখানে দুইজন লোক দাঁড়িয়ে আছে একজন ফোনের মধ্যে কোথা বলছে।

ছবিটি দিনের বেলায় তোলা হয়েছে।

এই ছবিটিতে একটি মহিলাকে দেখা যাচ্ছে মহিলাতি হা হাঁটতেছে।

এই হেলমেট এর দোকান এর উপরে একটি চার্ট টাঙানো রয়েছে যেটি হেলমেট প্লেস লেখা রয়েছে।

টেবিলের মধ্যে দুইটি জগও রাখা আছে।

চারদিকে অনেক গাসপালা দিয়ে পরিপূর্ণ দেখা যাচ্ছে।

মন্দিরের সামনে একটি মেয়ে দাঁড়িয়ে আছে।

মন্দিরটির সাইডে কয়েকটি ফুলের গাছও আছে যেটি খুব দেখতে সুন্দর লাগছে।

এই জায়গাটি খুবই ফাঁকা ফাঁকা দেখা যাচ্ছে।

ভবনটির সামনে একটি টং রাওয়েছে।

এখানে অনেক ছোট ছোট ফুলের টব রয়ে টব রয়েছে।

এই দোকানটির উপুরে অনেক কালারের লাইটিং দিয়ে সাজানো আছে

এই ছবিটিতে একটি ব্যাঙ্ক দেখা যাচ্ছে।

ব্যাংকটির সামনে অনেক মানুষের ভিড় রয়েছে।

চারদিকটা দেখে খুবই মনোরম লাগতেছে খুব শান্ত প্রকৃতির।

ঠাকুরের ছবিকে পুজো করা হচ্ছে।

এখানে একটি চেয়ারও রয়েছে ও টেবিল আছে।

ছবিটা দেখে মনে হচ্ছে এটা একটি হোটেল ।

এই মানুষগুলি ছাতা নিয়ে বেরিয়েছে যাতে রোদ থেকে বাঁচার জন্য।

দেওয়ালে একট এখানে একটি গেট আছে গেট টি রং করানো আছে।

এখানে একটি মাটও আসে মাটটির মধ্যে একটি মুরগিকে দেখা যাচ্চে।

এই ছবিটিতে রৌদ্রুর ঝলক পড়েছে খুবই রৌদ্রু দেখা যাচ্ছে এখানে।

এই দোকানটিতে অনেক কার্পেট রয়েছে যেগুলি বিক্রির জন্য রেখেছে।

এখানে এই ছবিটিতে একটি গেট দেখা যাচ্ছে।

এখানে একটি মাঠও আছে মাঠটি সবুজ কালার ঘাস রয়েছে।

অনেক বড় বড় গাসপালা দিয়ে পরিপূর্ণ দেখা যাচ্ছে।

এখানে বাইরের থেকে আলোস প্রবেশ করতে দেখা যাচ্ছে।

এটি দেখে মনে হচ্ছে এটি টোল গেট ।